দাঁড়িয়ে আছে অনেক গুলো পাথর দেখা যাই ।

একটি বাড়ির না। উম বাড়ির নিচে একটি দোকান রয়েছে। দোকানের ভিতরে বেশ কিছু জিনিস রয়েছে। দোকানের উপরে একটি পোস্টার আছ। পাশে একটি স্টিল -এর সিঁড়ি আছে।

মে্টটি-ই এর পর কিছু পর্দাও দেখতে পাচ্ছি আমরা বেশ সুন্দর একটি জায়গা এ-কটি মেঝের উপরে।